মানুষ নিজের কর্মব্যস্ত জীবনে মনোরঞ্জনের জন্য এখানে যায় এবং এখানে নাচ-গান সবকিছুই মনোরঞ্জনের সমস্ত রকম বিনোদনমূলক ব্যবস্থা আয়োজন থাকে।

আমরা ছবিতে একটি প্রাথমিক বিদ্যালয় দেখতে পাচ্ছি। বিদ্যালয়ে মানুষ ছেলে মেয়েরা ছেলে মেয়েদের কে পাঠায় প্রাথমিক শিক্ষার জন্য এবং সেই শিক্ষা অর্জন এর মাধ্যমে মানুষ ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে পারে।

আমরা ছবিতে একটি বই খাতা দোকান দেখতে পারছি এবং বই কিনে বই পড়ে আমরা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারি এবং বই পড়ে মানুষ আ অনেক সামাজিক এবং অর্থনৈতিক জ্ঞান লাভ করে।

আমরা ছবিতে একটি নদীর পার দেখতে পাচ্ছি এবং নদীর পার এ গিয়ে মানুষ নিজের মনকে শান্ত করে। এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এবং মানুষের জীবনে আঁ নদীর ভূমিকা অনসীকার্য।

পার্ক -এ গিয়ে পার্ক -এর সবুজ আর মনোরম দৃশ্য আমরা উপভোগ করি এবং আমাদের কর্ম্ম বাস্তব জীবনে--

ছবিতে আমরা কয়েকটি ট্রেড মিল এর ছবি দেখতে পাচ্ছি যেটি আ নির্দেশ করছে যে এটি একটি জিম এর ছবি জিম এ গিয়ে আমরা আমাদের শারীরিক গঠন এবং আ মনোবল বৃদ্ধি করি এবং শরীর সুস্থ রাখতে জিম যাওয়া অবশ্য --

আমরা ছবিতে একটি কফি শপ দেখতে পাচ্ছি যেখানে সব রকমের খাবার দ্রব্য পাওয়া যায়।

এখানে অনলাইন এর ও সমস্ত রকম কাজ চলে এবং এখানে সমস্ত রকম শিক্ষা সামগ্রী পেন পেন্সিল খাতা সবই পাওয়া যায়।

জন্মদিন বিবাহ বার্ষিকী রিসেপশন সমস্ত রকম অনুষ্ঠানে কেক কাটা যায়।

আম্বি আমরা একটি আ সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি যেখানে একটি লাল কাঁকড়া রয়েছে এবং সমুদ্রের ধারে মানুষ নিজেদের মনোরঞ্জনের জন্য যায় এবং সময় কাটাতে যায় সমস্ত পরিবার এবং ছেলে-মেয়েকে নিয়ে।

আমরা ছবিতে একটি ঝিল দেখতে পারছি এবং ঝিলের চারিপাশে ছোট ছোট পাহাড় এবং সুবজ এ ঘেরা ।

ছট পুজোর আয়োজন ছট পুজোর জন্য মানুষ অপেক্ষা করছেন এবং ছট একটি ছট মাতা এটি একটি দেবতা এবং ই এই ছট পুজোটি বিহারী রা করে থাকেন।